রাস্তায় বেশ কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটি হার্ডওয়ারের দোকান দেখা যাচ্ছে।

কার্পেটটি সবুজ রঙ্গের দেখা যাচ্ছে।

দোকানটিতে একটি চেয়ার দেখিতে পাইতেসি।

বিল্ডিংটিতে গ্লাসের জানালা লাগানো আসে।

গাড়ির বুনেটটি খুলে খুলা রাখা আসে।

পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্চে।

এখানে একটি কম্পিউটারের দুকান দেখা যাচ্ছে।

দোকানটিতে একটি কাউন্টার দেখিতে পাইতেসি।

কাউন্টারটির উপরে কয়েকটি ল্যাপটপ রাখা আসে।

এহানে একটি সাইনবোর্ড দেখিতে পাইতেসি।

সবিতে দুই টাকা পার ডে ল্যাখা আসে।

দোকানটিতে কয়েকটি শকেস দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামনে একটি বড় গাস দেখা যাচ্ছে।

এহানে একটি রাস্তা দেকিতে পাইতেসি।

দোকানটির সামোনে কয়েকটি মোটরসাইকেল রাখা আসে।

এখানে একটি চার্চ দেখিতে পাইতেসি।

রাস্তাটি ঢালাইয়ের রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি ইয়োগা সেন্টার দেখা যাচ্ছে।

উম ফ্লোরের উপরে ফম ও বা ম্যাট দেখা যাচ্ছে।

ঘরটিতে কয়েকটি জানালা দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখিতে পাইতেসি।

বিল্ডিংয়ের সামনে একটি সাইন বোর্ড লাগানো আসে ।

বিল্ডিংয়ের সামোনে পাওয়ার লাইনের তার দেখা যাচ্ছে।

এখানে একটি লাইব্রেরী দেখিতে পাইতেসি।

লাইব্রেরীতে একটি শোকেস দেখা যাচ্চে।

রাস্তার পাশে পাওয়ার লাইনের কুটি দেখা যাচ্ছে।

ঘরের পাশে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি মুদির দুকান দেখা যাচ্ছে।

ফ্রিজের পাশে একটি টুল দেখিতে পাইতেছি।

এখানে একটি চট্ট রুম দেখিতে পাইতেসি।

রুমটিতে একটি ওয়াশ বেসিন দেখিতে পাইতেসি।

স্টেজের সামোনে একটি সি-সিঁড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি রেফ্রিজারেটর দেখিতে পাইতেসি।

এখানে একটি বিল্ডিং দেখিতে পাইতেসি।

পোস্টারটিতে সৈনিক সাইকেল মার্ট ল্যাহা আসে।